এখানে আমরা উপরে দেখলে বুঝতে পারবো কিছু একটি লাগানো রয়েছে উপর দিকে।

এখানে অনেক ধরনের শাড়ি অনেক ধরনের জিনিস রয়েছে।

কিছু বক জলের মধ্যে রয়েছে মাছ ধরতে দেখা যাচ্ছে।

এটি একটি ক্যাসেড ক্যাম্পাস এখানে নানা রঙের কিছু জিনিস দেখা যাচ্ছে।

যেখানে তিন ধরনের আইসক্রিম রয়েছে একটি লাল একটি হলুদ এবং একটি সাদা কালারের।

আর সাইডে দেখতে পাচ্ছি অনেক বড় একটি জানালা করা হয়েছে এখান থেকে রোদ্রু আসচে।

আমরা এখানে বালু পাথর দেখতে পাচ্ছি।

আমরা পেছনে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি কিছু গাছপালা দেখা যাচ্ছে।

একটি নীল আকাশ দেখা যাচ্ছে একটি স্ট্রীট লাইট রয়েছে।

এই ছবিটিতে যে ওয়াল রয়েছে তার কালার নীল এবং সাদা।

এখানে আমরা একটি সাদা আকাশ দেখতে পাচ্ছি।

এখানে পোথম বাড়িটিতে হলুদ এবং নীল কালার করা রয়েছে।